নতুন দামান দাঁড়িয়ে আসেন সাইডে আরো একজন মানুষ দাঁড়িয়ে আসেন হলুদ পাঞ্জাবি পরা।

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে এটি একটি মেকানিক্সের গর ।

তার ভিতরে অনেকগুলো জুয়েলারি রাখা আসে একটি বাক্স রয়েসে বাক্সটির উপরে গ্লাস লাগানো রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্চি যে অনেকগুলো সোফা রাখা আসে।

তার তার চোখে একটি চশমা লাগানো আসে।

তারিয়াটি কাটের সেই তারিয়াতে অনেকগুলো জিনিসপত্র রাখা রয়েসে।

নীচে অনেকগুলো জলের বোতলও রাখা রয়েসে।

দোকানটির ওপরে একটি বড়ো পোস্টার লাগানো আছে তাতে লেখা রয়েছে নিকন ।

অনেকগুলি মানুষ দেখতে পাচ্ছি আরো টিন দেখতে পাচ্ছি উপরে অনেকগুলি খুঁটি দেখতে পাচ্ছি।

এনং গড়ের ভিতরে অনেকগুলো বড় বড় পাথর রয়েছে।

ঘরটিতে গ্লাস লাগানো রয়েসে একটি লাইট দেখতে পাচ্ছি।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে এটি একটি ফার্নিচারের দুকান।

বিল্ডিংয়ে একজন মানুষ কাজ করতেসেন।

দুটি ফ্যান দেখতে পাচ্ছি উপরে এলবেস্টার লাগানো রয়েছে।

অনেকগুলি তারিয়াও রয়েসে তারিয়াতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েসে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি খুলা জায়গা রয়েসে।

পোস্টার লাগানো আছে গেটটিতে সেই গেটটি লোহার অনেকগুলি তৃণঘাস দেখতে পাচ্ছি উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি।

এই সোবিটিতে দ্যাখতে পাচ্চি যে একজন মানুষ একটি পাথরের উপর বসে আসেন।

তিনটি চেয়ার দেখতে পাচ্ছি একটি লাল রংগের একটি বিদ্যুতের তার দেখতে পাচ্ছি।

গরের মইদ্যে একটি বড় কুটিও দ্যাখতে পাচ্চি কুনায় অনেকগুলি জিনিস রাখা আসে সাইডে দুটি জলের বোতল দেখতে পাচ্চি।

এই সবিটিতে দেখতে পাচ্চি যে দুজন মানুষ চেয়ারে বসে আসেন।

আরো দুটি খাবার দেখতে পাচ্চি।

ঘরটির ভিতরে একটি ফ্যান দেখতে পাচ্ছি।

এই সবিটিতে দেখতে পাচ্চি যে একটি শোরুম রয়েসে।

সেই শোরুমে র বিতরে অনেকগুলো গাড়ি রয়েসে অনেকগুলো বড়ো বড়ো পোস্টার লাগানো রয়েসে তাতে গাড়ির সবি দেওয়া রয়েসে ।

এই সবিটির মইধ্যে দেখতে পাচ্চি যে একটি নদী রয়েসে।

এই সবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে একটি খোলা জায়গা রইসে।

এইটে স্টিলের বেড়া দেওয়া রয়সে।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বড় সোফা রয়েসে সোফাটি অনেক সুন্দর।